নমস্কার টিউটোরিয়ালের প্রথম ভাগে php academy ডাটাবেসের ভিতরে আমরা একটি তালিকা বানিয়েছিলাম এবং এর সাথে চলার জন্য সব জরুরি তথ্যের সাথে যুক্ত ক্ষেত্র বানিয়েছিলামdatatypes ইত্যাদি
এখন আমরা এইভাবে ডাটাবেসের ভিতরে কিছু প্রতিরুপী তথ্য প্রবিষ্ট করব
আমি এই insert বোতামটি টিপব না কারণ এই বোতামটি টিপলে আমরা ব্যবহারের জন্য সহজ ইন্টারফেস পাই যেখানে আমরা ক্যালেন্ডার ফাংশন ব্যবহার করে firstname lastname জন্ম তারিখ এখানে লিখতে পারি
এটি এখন উপরে চলে এসেছে
আমরা লিঙ্গও লিখতে পারি
যেহেতু এটি mysql php টিউটোরিয়াল তাই আমি আপনাকে দেখাবো যে কিভাবে mysql বা php ব্যবহার করে তথ্য প্রবিষ্ট করে
প্রথমে ডাটাবেসের সাথে জুড়তে হবে
mysql dot php ফাইলের ভিতরে আমরা connect dot php ফাইল সম্মিলিত করার জন্য include ফাংশন ব্যবহার করব
এখন এটি যদি একই ডিরেক্টরিতে না হয় আপনি sub directory এবং তারপর connect লিখতে পারেন
এটি সঠিকভাবে উল্লেখ করুন
যদি আপনি পৃষ্ঠার নিস্পাদন না চান যদি rest of the page এর নিস্পাদন না চান আপনি require ফাংশন ব্যবহার করতে পারেন
require ফাংশন পৃষ্ঠাকে শেষ করে দেয় যদি এটি এখান থেকে না পাই
include একে সম্মিলিত করবে এবং তারপর এটি ইকো করবে বা বাকি পৃষ্ঠা রান করবে
যদি include ফাংশন ব্যবহার করেন তাহলে এটি শেষ করে দেবে যদি এটি সম্মিলিত না হতে পারে
আমি লিখব যে require connect dot php শুধু এই বলার জন্য যে যদি আপনি ডাটাবেসের সাথে জুড়তে না পারেন বাকি পৃষ্ঠা ব্যর্থ
আমরা প্রচুর ব্যর্থ বস্তু পৃষ্ঠাতে পাবো
যদি require connect dot php এবং connect dot php এর ভিতরে php mysql ফাংশন শুরু করতে চাই
প্রথমে জানা দরকার যে আমরা connect ভ্যারিয়েবল দিয়ে শুরু করব এবং এটি mysql _connect ফাংশন ব্যবহার করবে
এই প্রথম ফাংশন শেখা দরকার
এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাংশন যা mysql ডাটাবেসের সাথে জুড়তে সক্ষম করে
এটি 3টি পরামিতি নেয়
এখানে প্রথমটি নিজেই ওয়েবসার্ভার ওয়েবসার্ভারের ঠিকানা
আমি এই সময় কম্পিউটার লোকাল ওয়েবসার্ভারের সাথে লোকাল হোস্টের সাথে ব্যবহার করব
যদি আপনার ইচ্ছা হয় এটি এইভাবেও লেখা যেতে পারে 127001 লোকাল হোস্টের বিকল্প হিসাবে
আমি local host লেখা পছন্দ করি
এখন আমাকে দেওয়া মান্য ইউসারনেম এবং পাসওয়ার্ড ব্যবহার করব
এটি root আমার পাসওয়ার্ডের অস্তিত্ব নেই কারণ আমার কাছে পাসওয়ার্ড নেই
আমরা সম্পর্ক বানিয়ে নিয়েছি কিন্তু কি হবে যদি এই সম্পর্ক ঠিকমত আরম্ভ না হয়
এরপর or die লিখতে পারি এবং বন্ধনীতে এরর বার্তা বলতে পারি উদাহরণস্বরূপ connection failed
চলুন ধরে নেই যে এই সময় এই সম্পর্ক কাজ করছে
আমি connected নামক কোডের একটি ভাগ ইকো করব
এটি যদি ঠিকভাবে জোড়ে বাকি স্ক্রিপ্ট রান হবে এবং connected ইকো হবে অন্যথায় এটি শুধু এই টেক্সট দেবে এবং বাকি পৃষ্ঠা রান করবে না
তাই আমি কি করব যে এখানে ব্যাকআপ খুলবো
রিফ্রেশ করুন আপনি connected dot php এবং mysql dot php দেখতে পারেন আমি mysql dot php তে টিপব
কানেক্টে ক্লিক না করার কারণ mysql এর ভিতরে আমাদের connected dot php দরকার
যতক্ষণ এই দুটি সংরক্ষিত আছে শুধু mysql dot php রান করতে পারি
আমরা সফলভাবে জুড়ে গেছি
এখন আমি যদি একে বদলে কিছু লিখি যেমন i dont exist তখন আমরা সম্পর্ক এরর পাই কারণ এই হোস্ট নেমের অস্তিত্ব নেই অন্তত এই কম্পিউটারে
রিফ্রেশ করতে পারি এটি অনেক সময় নিচ্ছে আমরা এই পেয়েছি
আমরা mysql এরর পেয়েছি এবং কানেকশন ফেল্ড টেক্সট আছে যা আমরা আগে বর্ণন করেছি
আমরা unknown mysql server host পেয়েছি
এই এরর পেলে আপনি জানেন কি করা উচিত
এই হোস্ট যা আমি বলেছি এবং আপনি দেখতে পারেন যে এটি কোন রেখায় আছে এবং সব সাধারণ ডিবাগিং কোড
ধরে নেই যে আমিummmবাস্তবে প্রথমে কি করতে পারি যে আপনাকে আরেকটি উপযোগী জিনিস দেখাই বা die আপনি এখানে আরেকটি ফাংশন বলতে পারেন
এই দ্বিতীয় ফাংশন আপনার শেখা উচিত
এটি mysql error শুধু এইভাবে বন্ধনী রাখুন এবং যখন i dont exist রেখে পৃষ্ঠা রিফ্রেশ করি
আমরা রিফ্রেশ করতে পারি এবং এটি সময় নিচ্ছে
আমরা এই পেয়েছি আমরা মূলত কি করেছি যে ঐ এরর বার্তা ইকো করেছি যা php থেকে কোনভাবে পেয়েছি
যদি আপনার ummm কিভাবে বলবো যদি ব্যবহারকারীর জন্য এরর রিপোর্টিং বন্ধ আছে এটি আপনাকে তাই দেবে যা আপনি চান
এটি ব্যবহারকারীর জন্য ইকো করছি না
আমরা এখানে উপরে যাই এবং লিখি error reporting
আমার বানানো এরর রিপোর্টিং টিউটোরিয়াল দেখুন যদি না দেখে থাকেন
যদি আপনি একে 0 তে সেট করেছেন
এটি সমস্ত এরর রিপোর্টিং বন্ধ করে দেবে
তাই কি হয় যে এখানে এই এরর উপেক্ষিত হবে কিন্তু বিশিষ্ট এরর ব্যবহারকারী পাবে
চলুন রিফ্রেশ করি আবার এটি সময় নিচ্ছে তাই আমি ক্ষমা চাইছি
আপনি এই পেলেন আমরা বলতে পারি যে বিশিষ্ট এরর পেয়ে গেছি ঠিক আছে
এই ধরে নিয়ে যে এই ফাংশন ব্যবহার করে সফলভাবে জুড়ে গেছি যদি না হয়তাহলে এই এরর বার্তা দিয়েছি পরবর্তী কাজ হল ডাটাবেস নির্বাচন করা
এই করার জন্য আমরা mysql _select _db ফাংশন ব্যবহার করি
এটি ঠিক 1টি পরামিতি নেয় এবং ওটি হল ডাটাবেসের নাম
আমরা আবার php myadmin এ টিপি আমরা দেখতে পারি যে আমাদের ডাটাবেসের নাম phpacademy
তাই আমি যদি শুধু phpacademy লিখি এটি কাজ করা উচিত
সাথে আমরা এই বা die বৈশিষ্ট্য ব্যবহার করতে পারি
die ফাংশন ব্যবহার করে আমরা mysql_error বলতে পারি যদি এটি না দেখা দেয় বা ঐরকম কিছু
এটি refresh করি
আসলে আমি একে আবার local host এ বদলাবো কারণ আমি এখানে আবার ট্রেকে আসছি এবং চলুন রিফ্রেশ করি
এটি connected এবং যদি এটি না পান তাহলে আমরা mysql_error পাই
এটি চেষ্টা করি i dont exist এবং রিফ্রেশ করি এবং unknown database idontexist
এটি ঠিক কাজ করছে
এইরকম এরর থাকা লাভদায়ক এবং রিপোর্ট করার জন্য ইউসারস পেতে পারি যদি ওটি না থাকে
এটি এখানে phpacademy
ধরে নেই যে সবকিছু ঠিক আছে চলুন রিফ্রেশ করি
একে phpacademy তে বদলান এবং সংরক্ষণ করুন
রিফ্রেশ করুন এবং আমরা সফলভাবে জুড়ে গেছি
আমি এর একটি অভিলেখ রাখব এবং বলবো যে আমি সফলভাবে জুড়েছি
বাকি কোডের সাথে এগোনোর জন্য অনুচ্ছেদ এর পরে শেষ করব
পরবর্তী কাজ হল আমাদের ডাটাবেসে কিছু তথ্য লিখুন যা আমরা পরবর্তী টিউটোরিয়ালে সমাবিষ্ট করব
শীঘ্রই দেখা হবে আমি কৌশিক দত্ত tutorial অনুবাদ করেছি